creating classes এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আপনি শিখবেন
বাস্তব জগতে class
জাভাতে class
java class এর গঠন
java class এর জন্য syntax
এবং java class এর একটি সহজ উদাহরণ
এই tutorial জন্য আমরা
tutorial অনুসরণ করতে আপনার eclipse a সহজ java program লেখা compile করা এবং রান করা সম্পর্কে জানতে হবে
না হলে spokentutorial org তে উপলব্ধ এই tutorial দেখুন
এখন বাস্তব জগতে class কি তা দেখা যাক
আমরা এই জগতে যা কিছু দেখতে পারি সবই objects
এবং সকল অবজেক্টকে একটি বিশেষ শ্রেণীতে শ্রেণীকরণ করা যেতে পারে
প্রতিটি শ্রেণীকে একটি class বলা হয়
উদাহরণস্বরূপ মানুষ একটি শ্রেণী
আমরা সকলে we শ্রেণীর ভিন্ন objects
আমাদের সকলের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে যেমন চোখ পা হাত ইত্যাদি
যা মানুষ শ্রেণীর জন্য সাধারণ
দেখা হাঁটা খাওয়া ইত্যাদি এই ধরনের আচরণ মানুষ শ্রেণীর কাছে সাধারণ
এখন দেখা যাক জাভাতে class কি
class একটি প্রতিচিত্র যা থেকে প্রতিটি বস্তু তৈরি করা হয়েছে
java class এর স্ট্রাকচার : একটি class
variables নামক প্রোপারটিসের সমূহ
এবং methods নামক বিহেভিয়ার্সের সমূহ সংজ্ঞায়িত করে
এখন প্রকাশ্য classes জন্য syntax দেখি
modifierclassclassname কোঁকড়া বন্ধনীতে variable constructor এবং method declarations
আমরা we সম্পর্কে আসন্ন tutorials বিস্তারিত ভাবে শিখব
এখন eclipse ব্যবহার করে সহজ class তৈরী করি
আমি ইতিমধ্যে eclipse খুলেছি
এখন একটি project তৈরী করি
সুতরাং file এ টিপুন new তে যান এবং java project এ টিপুন
new project wizard এ project name c এবং d বড় হাতের দ্বারা classdemo name লিখুন
তারপর finish এ টিপুন
আমরা দেখি যে classdemo নামক project নির্মিত হয়েছে
আমরা এখন student named java class তৈরী করব
তাই classdemo তে right click করুন new তে যান এবং class এ টিপুন
new java class wizard এ name হিসাবে student লিখুন
আমরা দেখতে পারি যে এখানে modifier হল public
এটি প্রদর্শন করে যে এই class সর্বত্র সকল class কাছে দৃশ্যমান
যদি class কোনো modifier no থাকে যা has default এটি শুধুমাত্র নিজস্ব প্যাকেজের মধ্যে দৃশ্যমান has
আমরা প্যাকেজ সম্পর্কে পরবর্তী tutorials শিখব
এখানে আমি public নির্বাচন করেছি
method stubs এ public static void main নির্বাচন করুন
তারপর finish এ টিপুন
আমরা দেখতে পারি যে student named class নির্মিত হয়েছে
এখন কমেন্টগুলি মুছে ফেলি
একটি student class name roll number marks ইত্যাদি বৈশিষ্ট্য থাকতে পারে
তাই student class মধ্যে roll number এবং name নামক দুটি ভ্যারিয়েবল ঘোষিত করি
সুতরাং আমি লিখব int roll underscore number semicolon
string name semicolon
আমি দুটি ভ্যারিয়েবল ঘোষিত করেছি
এখন একটি class methods ও থাকে
তাই আমি studentdetail named method তৈরী করি
এই method প্রত্যেক শিক্ষার্থীর বিস্তারিত বিবরণ দেবে
তাই আমি type void studentdetail তারপর open এবং ক্লোস বন্ধনী কোঁকড়া বন্ধনী খুলুন
এখন এই method শিক্ষার্থীর roll number এবং name দেবে
তাই লিখুন system dot out dot println বন্ধনী ও double উদ্ধৃতি চিনহের মধ্যে the roll number is the number হিসাবে লিখতে পারি; double উদ্ধৃতি চিহ্ন বন্ধ করুন + roll _ number semicolon
পরের line লিখুন system dot out dot println বন্ধনী ও double উদ্ধৃতি চিনহের মধ্যে the name is + name এবং semicolon
এখন main method আমরা লিখব system dot out dot println বন্ধনী ও double উদ্ধৃতি চিনহের মধ্যে we have created a class with two variables and 1 method
এমনিভাবে আমি student class তৈরি করেছি
এখন ctrl এবং s কি একসাথে টিপে file সংরক্ষণ করি
এখন control এবং f11 কি একসাথে টিপে program শুরু করি
আমরা we have created a class with 2 variables and 1 method হিসাবে output পাই
যেমনকি আমরা main method লিখেছিলাম
সুতরাং আমরা সফলভাবে একটি class তৈরি করেছি
সুতরাং এই tutorial আমরা class এবং জাভায় class কিভাবে তৈরি করে সেই সম্পর্কে শিখেছি
আত্ম মূল্যায়নের জন্য ভ্যারিয়েবল emp underscore number এবং emp underscore name for সাথে employee named class তৈরি করুন
এবং printemployee method যা কর্মচারীর তথ্য প্রদর্শন করে
spoken tutorial প্রকল্প সম্পর্কে অধিক জানতে to know more about the spokentutorial project
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন spokentutorial org/what is a spokentutorial
এটি কথ্য tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য tutorial প্রকল্প the
কথ্য tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে
online পরীক্ষা pass করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমরা we tutorial শেষে চলে এসেছি